এই বাগানটি খুব সুন্দর। সবুজে সবু--

যেটি খুব সুন্দর বানিয়েছে এবং এক বাইরে তিনটি পাখা আছে।

যাতে মানুষজনের অসুবিধা না হয় খুবই সুন্দরভাবে সাজানো আছে।